এখানে একটা মন্দির দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে অনেকগুলো ছেলে পুজো দিচ্ছে ফুল মালা দিয়ে সাজানো মন্দিরের গেট -এ এবং একটা বড় ঘন্টা দেখা যা--